কয়েকজন মানুষ খেলনা কেনার জন্য দাঁড়িয়ে আছে।

উঁচু মাটির উপর কয়েকটি হাজ আছে প্লাস্টিকের উপরেও কয়েকটি হাজ আছে।

বাইকগুলার পাশে অনেকগুলো হেলমেট লাগ রাখা আসে।

নদীটির পাশে একটি বাড়ি আছে বাড়িটির পাশে একটি নীল রঙের বাড়ি আসে ।

ওপরে নীল আকাশে কয়েকটি মেঘ দেখা যাচ্ছে।

দরজাটা ফুল দিয়ে সাজানো হয়েছে।

বস্তাগুলির পাশে কা যে কার্টন রাখানো আসে।